টাকা যদি post office এ সঞ্চয় টা করে বা টাকাটা রাখে তালে monthly income system কিন্তু post office এ বেশি লাভোবান হবে উহ bank এর তুলনায় হুম এটা তো আছেই তবে এখন LIC ও দেখছিলাম যে LIC ও নিজেস্ব bank open করছে ঠিক আছে তাতে কি মানে কিছু আহ interest বাড়তে পারে LIC র জানিস হ্যাঁ দেখছিলাম ইয়া গুলো মা দেখছিলাম খবরে দেখছিলো যেগুলো LIC যদি bank open করে তো ভালোই হবে এটা খারাপ কিছু হবে না কারণ তাহেল LIC যে শুধু মাত্র জীবন বীমা যেইটা আছে সেইটা পাশাপাশি আরো অনেক কিছু যে চালু কারাতে পারবে income টা বেশি হবে আহ banking system যদি তাহলে এমনিতেই LI~LICreliability অনেক

তাহলে সেখান থেকে তো সে income করবে এমন তো নোই যে সে income করবে না loss এ তো বার বার run করবে না ও হয়তো প্রথমবার অন্য তখন হয়তো কিছুটা loss হলো কিন্তু তার পরে তো সে আবার loss কে cover করবে loss কে cover করার পর profit করবে সে যদি সে profit করে তাহলে LIC যে share আছে market এ তো share price এর ও তো দাম বাড়বে মানে share price এর দাম বাড়লে পরে ultimately যারা invest করছে LIC তে সেটা share এর মারফত হোক বা হচ্ছে LIC জীবন বীমা যে policy হোক বা অন্য যে কিছু তে তো ultimately লোক জন তো লাভবান হবে তা উ হু মানে LIC যদি নতুন নতুন skim বার করে সেই ক্ষেত্রে LIC আহ বেশি পায়সা earn করবে বেশি পায়সা earn করলে পরে মানে interest বাড়ানো বা একটা আহ chance আরকি থেকেই যাই রেট তা বাধিয়ে LIC যদি banking পরিষেবা টা চালু করে তাহলে তো ওর তো immediate cash flow দরকার এবার immediate cash flow যদি তা দরকার হয় তাহলে তো interest rate বাড়াবে interest rate যদি না বাড়ায় bank এর তুলনায় যদি না বাড়ায় তাহলে তো লোকের সেখানে পয়সা রাখতে যাবেনা সবাই তো bank এই পয়সা রাখবে তাহলে LIC র যে bank হবে সেখানে কেন পয়সা রাখবে তাদের কিছুটা হলেও interest rate তো বাড়াবে এবার interest rate যদি বাড়ায় তাহলে fund flow টা এখানে ডুববে সাধারণ

হু তবে সবে সবে তো মানে LIC আর কি bank চালু করছে এবারে সেইটার জন্য তো মানে branch এরও দরকার আছে নাহলে পরে তো হবে না হুম branch তো আছেই কারণ প্রত্যেক ছোটো বোরো শহরে LIC র

যে উর্গ মুখ গুলো আছে বা যে জায়গা গুলো তার নেওয়া আছে সেই জায়গা গুলোর একটু যদি decoration করে decoration করে bank এর মতো করে তো bank খুলতেই পারে তাতে অসুবিধার কিছু নেই LIC র এমনি property অনেক আছে যেখানে সে নুতন করি যদি চাই যে আমি building তৈরী করবো তো building সে করতেই পারে হুম হুম হুম সে তো করতেই

এটা নিয়ে আমার সে রকম একটা কোনো idea নেই তো কি তোর জানা আছে কিছুই আইডিয়া নয় তুমি কিছুই জানা আছি না এই বিষয়ে আমার সঠিক সে রকম কিছু জানা নাই কিন্তু উম খাবার ই ফলে যদি করাহয় তাহলে হয়তো কিছুই জানাজায় তুই যদি কিছু জানিস তাহলে একটু বল আমি শুনি আমারও সে রকম একটা তো আহ মানে এ নেই idea নেই এই নিয়ে তবে তও মানে আর কি ওই টাকা invest করা যাই এখানেও সেই রকমই আর কি শুনে ছিলাম বা এখন তো TV তে add ও দেখায় mutual fund নিয়ে অনেক

এখানে নাকি অনেক মানে টাকা অনেক রাখছে এবারে বলছে add এ তো দেখাচ্ছে যে risk ও আছে কিন্তু মানে যদি অনেক দিন ধরে টাকা রাখা যায় তো লাভ ও নাকি হয়

মানে একমাত্র যারা risk নিতে পারবে টাকার উপরে তাদেরি এই সব market এ পা রাখা টা উচিত হবে মনে করছি এবার এখানে risk যেমন আছে তেমনি gain ও আছে কেও যদি monthly একহাজার টাকা করে দেখা গেলো আমি ধরে নিলাম কোন কারোর একটা বয়েস হচ্ছে কোনো একটা ছেলের বয়েস আমি ধরে নিলাম যে পঁচিশ বছর বা আঠাশ বছর তো সে যদি হাজার টাকা করে প্রত্যেক মাসে mutual fund এ জামাতে থাকে তো দেখা যাবে যে ষাট বছর যখন তার বয়েস হবে তখন সেই amount টাই গিয়ে আট কোটি বা নকোটি এই রকম একটা amount এ গিয়ে দাঁড়িয়ে যাবে ঠিক আছে তো এখানে কি হয়ে এখানে চক্রবৃদ্ধি হরে যে সুদ টা হয় সেই সুদ টা সেই রকম হরে বাড়তে থাকে এবার এটা তো direct relation হয়েছে আছে share market এর সাথে share market যেমন যেমন up up down হবে সে রকম mutual fund ও up down mutual fund মানে হচ্ছে একটা গোষ্ঠী আরকি মানে আঠ জন দশ জন দেখাগেলো মিলে তোর একটা fund জোগাড় করেছে দশ কোটি বা পনেরো কোটি হোক বা বিষ কোটি একটা fund জোগাড় করে তারপরে নিজেরা সেটা কে invest করছে আর কি তো এবার যে যে share গুলো হচ্ছে দেখা গেলো যে profit দেওয়ার মতো আছে সেই share গুলো তে

এ রকম ভাবে চলে share ইয়েটা mutual fund টা এখানে এর টাকা যদি কেও রাখে লামশ্যাম amount কেও রাখে বা আহ সেটাই যে মাধ্যমে রাখে রাখতে পারে কিন্তু এখানে risk zone টা অনেকটা বেশি থাকে যার কারণে মানে সাধারণ মানুষ এরও এ যদি না জানে না জেনের না জেনে করেই mutual fund এর দিকে এগোনো টা ঠিক উচিত হবে না হ্যাঁ হ্যাঁ বুজলাম আর তোর এই দিকে আরো যেরকম আছে banking আরো যেই পরিষেবা গুলো আছে হ্যাঁ সেই গুলোই ভালো আছে সঙ্গে তোর MIS এ যেই system আছে সেটা bank এও চালু আছে বা হচ্ছে উম তোর post office এ যেমন আছে এখন তো আবার ছোটো ছোটো micro finance যে গুলো হচ্ছে সেই গুলো খুব ভালো কাজ করছে এখন আমি কয়েক দিন আগে add দেখছিলাম যে পিরামল যে ওষুদের যে company আছে সেও আবার নতুন করে micro finance এর নামছে আমাদের এর আগে যেমন বন্ধন ছিল বন্ধন micro finance তো সে তো শুরু করেছিল তো micro finance দিয়ে তার পরে আবার bank চালু করলো এখন তো bank ভালোই চলছে এবং তার share price ও ভালো earning ও ভালো হচ্ছে আর এখন দেখি পিরামল আবার নেমেছে market এ এখন দেখি পিরামল নেমেছে পিরামলে বলছে আমরা micro finance এর মাধ্যমে আহ কিছু কিছু টাকা

এটা কিন্তু হতে পারে এটা যদি micro finance এটাও কিন্তু ভালো কারণ গ্রাম হোক বা শহর হোক ছোটো ছোটো যে জায়গা গুলো সেখানে এরা ছোটো ছোটো করে গোষ্ঠী loan দেয় আরকি তো গোষ্ঠী loan নিয়ে অনেকে নিজের মতো কাজকর্ম শুরু করতে পারে শুরু করার পর সেখানে profit হলে তখন যে তাকা গুলো আবার repay করবে এইরকম ভাবে হয় এই রকম ভাবে চলছে এখন থেকে হ্যাঁ এই গুলো তো মানে আছেই কিন্তু এই গুলো কি অতোটা trust হয় এই গুলোর উপরে মানে এই গুলোকে যে কোনো দিন আরকি বন্ধও হয়ে যেতে পারে

profit যদি কেও তুলতে না পারে তখনি বন্ধটা করে এবার পিনামাল যে market এ নেমেছে ও দেখা গেলো যে পরিমান নিয়ে market এ নেমেছে সেই পরিমান টাকা ও তুলতে পারছে না বা হচ্ছে ওর টাকা হচ্ছে fraud হয়ে যাচ্ছে তো সে তো তখন ব্যাবসা continue করবে না সে তো তখন ব্যাবসা গুটিয়ে নেবে বা হচ্ছে যদি মানুষের কথা এই রকম থেকে থাকে ওর যে না আমি কিছু টাকা market থেকে তুলবো তার পরে আমি market থেকে বেরিয়ে যাবো কেটে পড়বো সেই রকম mentality থাকতেই পারে না থাকার কিছু নেয় তো সেই ক্ষেত্রে তখন problem টা হতে পারে যেমন সাধারণ মানুষ যেখানে টাকা invest করবে বা হচ্ছে অল্প সঞ্চয় কিছু রাখবে তো তখন সেই মানুষ গুলোর টাকা নষ্ট হয়ে যাবে এর আগে এর আগেও এমন হয়েছে আমাদের দেশে হয়নি তা না আচ্ছা তবে বন্ধন bank টা আমার মনে হয় আহ government আহ মানে undertaking তো যত দূর সম্ভব সেই রকম কিছু নাকি পুরোই private এটা মাল এখন পুরোপুরি private কারণ বন্ধন bank টা আগে micro finance ছিল যখন সরকার অনুমোদন করলো যে হ্যাঁ এরা bank খুলতে পারবে তখন তো গিয়ে bank টা open করলো তার আগে তো বন্ধনও আহ totally private ছিল এখন পিরামল যেমন totally private তো ও private ভাবে হচ্ছে টাকা পয়সা লোক জন কে দেবে এবার ও যদি দেখা গেলো যে একটা ভালো রকমের capital তুলতে পারলো তো তোলার পর সেখান থেকে হুম সে হচ্ছে bank from করবে বা bank এর জন্য যদি apply করে তখন ভারত সরকারে দিয়ে দেবে সব কিছু document গুলো আ দেখবে দেখার পরে তারপরে তখন নিয়ে যাবে অনুমোদন দেবে এবার যদি সব ঠিক ঠাক থাকে অনুমোদন পাবে নাহলে পাবে না

আচ্ছা বুজলাম আহ next কি plan করছিস মানে কোথায় টাকা রাখবি বলে ভাবছিস এখন মানে mutual fund না LIC না bank না post office

plan টা finance plan যেরকম করছে সেটা হচ্ছে যে কিছুটা পরিমান save site এ যায় ভালো মানে দেখা গেলো যে আমার যদি এক লাখ টাকা cash flow থাকে মানে cash যদি liquid যদি থাকে তো fifty percent টাকা এমন কোনো জায়গায় invest করাটা ভালো যেকানে পুরো savely আছে এবং save এবং secure সেটা হচ্ছে post office post office এর MIS কিনে যদি কেও পঞ্চাশ হাজার টাকা রাখে তো সেখান থেকে যে monthly একটা amount পাবে ঠিক আছে সেটা তিনশো হোক বা সাড়ে তিনশো হোক একটা amount পাবে তো এটা একটা save site হলো এই বার পঞ্চাশ হাজার বাকি পঞ্চাশ হাজার যেটা থাকলো সেটা আহ কেও যদি mutual fund এ invest করবার চাই তো সে করতে পারে কারণ এটা high resk zone তো high resk zone হওয়ার কারণে amount টা সবসময় একটু কম লাগানোই উচিত কিন্তু এখানে profit হলে বেশ ভালো রকমের profit হবে তার জন্য না কিন্তু risk যেহেতু থাকবে সেই ক্ষেত্রে একটু ভাবা চিন্তা করেই finance planning টা করা উচিত হুম মা~মানে mutual fund টা তো মানে আহ profit যেমন হতে পারে সেমনি তো loss ও হয়ে যায় অনেকের তখন loss ও হতে পারে সেটা loss হলে পরে দেখা গেলো যে কি বেশি টাকা আরকি invest করা হয়

হুম হুম হুম এবার সব ওই জন্যই তো মানে পুরো capital কখনো mutual fund বা share market এ use করা উচিত নয় তার কারণ যদি পুরো আহ যেই capital থাকবে সেই capital যদি market এ চলে যায় বা হচ্ছে পুরোটাই loss হয়ে যায় তাহলে হা~হতাশ করা ছাড়া তখন আর কোনো রাস্তা থাকবে না হুম news এ তো এই রকম মাঝে মধ্যেই দেয় যে মানে লোভে পরে আর কি mutual fund এ invest করেছে তো সেটা মানে অনেক loss হয়ে গেছে তার হুম হয়েছে হয়েছে ঝাড়খন্ডে হয়েছে এই বা কিছু কিছু mutual fund এ ও হয়েছে যখন দেখা গেলো যে হার্ষাব মেহেতা share যখন হয়েছিল ঠিক আছে তো তখনো এই রকম অনেক লোকে টাকা লাগিয়েছিল কিন্তু সেটা যখন scam ধরা পরে তখন তো market crash করে market crash করার পরে mutual fund হোক বা বা যে কোনো stock হোক তখন তো অনেক নিচে পরে গেছিলো তো লোক জন এর টাকা অনেক নষ্ট হয়েছিল তো কিন্তু যারা কমানোর তারা ঠিকই কমিয়ে ছিল তার জন্য নয় একটু যদি চিন্তা ভাবনা করে invest করে তো সেগুলো বেশ ভালোই একটা earning power সেটা profit পাওয়ায় যায় হুম mutual fund তো পুরোপুরি মানে একদম আহ share market এর উপরে নির্ভরশীল তাই তো ওই খানেই পুরো টাকা invest করে হ্যাঁ mutual fund পুরোপুরি share market এর উপরে নির্ভরশীল এবার share market শুধু আমাদের দেশেই নয় যেমন ডাওজেন্স আছে ডাওজেন্স হচ্ছে আমিরিকার যে sharing guest তো ডাওজেন্স সেখান টা তেও তো অনেক ভালো ভালো company আছে ও মানে MNCcompany যেমন google আছে apple আছে youtube আছে সেই গুলো তো এক একটা company তো তাদের share ও তো সেখানে listing আছে তো বড়ো যেই mutual fund গুলো আছে তারা সেখানেও invest করে তো ঠিক আছে এবার

সে ক্ষেত্রে এ ওরা profit বার করে নিয়ে আস্তে পারে যদি তোর উম manager ভালো হয় fund manager যদি ভালো হয় যদি কাজটা ঠিক মতো করে তাহলে সেখান থেকে সে profit বের করে নিয়ে আস্তে পারবে আচ্ছা তুই বলি যে মানে বড়ো বড়ো আহ mutual fund মানে mutual fund কি একটা না মানে কি অনেক গুলো mutual fund অনেক হতে পারে অনেক হতে পারে মানে যে কোনো একটা গোষ্ঠী আমি ধরে নিলাম যে পনেরো জন বা কুড়ি জন হয় তো একটা গোষ্ঠী আছে একটা দশ জন বা পনেরো জনের একটা head আছে তো তারা ভাবলো যে আমরা একটা amount একত্রিতো করবো একজায়গায় সেটা দশ কোটি হতে পারে বা পনেরো কোটি হতে পারে এবার সেই দশ কোটি বা পনেরো কোটি একটা উম যে কোনো share এ লাগবে যে গুলো ভালো share এই share গুলো তে লাগবে তো এই রকমের গোষ্ঠী তো অনেকেই হতে পারে ঠিক আছে এই রকম গোষ্ঠী অনেক হয়েছে এবং আছে যেমন ICICI এ prudential আছে নিপন আছে উম তারপরে আরো অনেক গুলো আছে ঠিক আছে এই রকম mutual fund অনেক গুলো আছে এবার তারা সেখান থেকে market থেকে টাকা collect করে লোক জনের থেকে টাকা collect করে টাকা collect করে তারা লাগাই share market এর উপরে এবং তাদের বিশ্বাস যোগ্যতাও আছে যে হ্যাঁ এক বছরে এতো return দেয় তাদের একটা commitment থাকে সেগুলো তারা করে এবং ভালো মতোই করে এমন নয় যে তারা profit generate করতে পারে না এমন নয় profit ও generate করে ভালো তবে মানে কোন আহ আহ আহ মানে mutual fund টা আরকি ভালো সেটা তো আরকি খোঁজ খবর নেওয়া দরকার এমন কিছু mutual fund থাকতেই পারে যেগুলো আর কি fraud fraud থাকতে পারে কিন্তু এই উম যে mutual fund কোনটা ভালো কোনটা খারাপ এই গুলো আহ মানে ঠিক করার জন্য কিছু কিছু parameter থাকে সেই parameter গুলো ভালো করে দেখতে হয় আগে হ্যাঁ কিছু কিছু সূচক থাকে সেই সূচক গুলো দেখে তারপরে হচ্ছে invest করতে হয় এমন নয় যে চোখ বন্ধ করে আমি যদি এখানে রেখে দেয় আমাকে এই hundred percent এনে দেবে এক বছরে এই রকম ভাবে কোনো দিন হয় না ঠিক আছে চাল আবার পারে কথা হবে Torrenting in Canada র বিষয়ে বলুন তো?

একটি জাদুকরী এবং স্মরণীয় অভিজ্ঞতার জন্য সমগ্র বিশ্বে সেরা Christmas গন্তব্য।

New York city USA বিষয়ে কিছু বলুন? সিনা astralia বিষয়ে কিছু বলুন তো?

New rain বা Germany র বিষয়ে কিছু বলুন তো? আহ Tumbling ireland বিষয়ে কিছু বলন তো? Kotan regen Denmark বিষয়ে কিছু বলুন তো? The Vatican italy র কিছু বলুন তো? Camstar denk Netherland বিষয়ে কিছু বলুন তো? আপনি কি Europe ভ্রমনের পরিকল্পনা করছেন? আগামি বছর থেকে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ নিষিদ্ধ করেছে এই দেশ। অন্যান্য দেশ যারা আর সার্বিয়াতে visa মুক্ত প্রবেশ উপভোগ করে না।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

ভালো আছি বন্ধু হম তো আমি তো এইবার হচ্ছে যে shopping তো কোনোদিন online এ করিনি হে, তোমাকে তো বললাম যে online এ shopping আরকি হম করবো তো দিয়েছি হে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

হম হম তো আমি ভাবছিলাম যে মনে হই যে অন্য কিছু যদি দেয় বা যদি জিনিস টা পাল্টে দিল, তালে তো মুশকিল হয়ে যেত আমার আমি আবার ভয়ে ভয়ে মানে তোমার যে জিনিসটা order করেছো সেই জিনিসটাই পেয়েছো তুমি মানে তোমার তো ভাগ্য ভাল~ভালো হে হে আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে ওই জিনিস টাই পাবো কিনা আবার order তো করে দিলাম আবার tension এ ছিলাম যে হম সত্যি ওই জিনিস টা আসবে না অন্য জিনিস আসবে কে জানি তো দেখলাম দু দিনের মধ্যে চলে আসলো আর

ওদের যা মন ভাই মানে ওরা যেমন যেমন যখন যা মনে হই তেমন তখন করে বেরায় মজা নিতে থাকে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 হা এবার যদি ওরা তোমাকে প্রথমবার তুমি উনাদের গুলা তো প্রথমবার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 না return তো করে দেওয়া যাবে কিন্তু পয়সাটা তো ওখানে বেরিয়ে গেছে পয়সা তো নিয়ে ওখানে কিছু নিতে হবে অন্য জিনিস নিতে হবে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

অনেক দাম কম বাজারের থেকে না মানে মোবাইল মোবাইল টাও কিন্তু মোবাইলটা online ভালো আছে মানে যে মোবাইলটা দিবে ওটাই আছে কিন্তু মোবাইল এখনও পর্যন্ত ই দেখিনি খারাপ দেখিনি আচ্ছা তো তুমি কি mobile নিয়েছ এর আগে হম আমি তো এই যে এই mobile টা আমি নিয়েছিলাম order করেছিলাম এইটাই এসেছিল পাঁচ ছ বছর চলে গেছে আমার mobile টা এখনও পর্যন্ত তো সেটা ভাল চলছে এখনও মানে original দিছে duplicate তো এত দাম দিয়ে তো duplicate তো তখন তো খারাপ হয়ে যাবে এরকম খারাপ হয়ে যাবে তো হম হম হম নাম তো খারাপ হবেই আর আমার মতে যে ওরকম ঠকানো উচিত নয় হ্যাঁ আমরা জামাকাপড়ে ওগুলি করে ওরা জামাকাপড় দেখলাম ঐ এক জিনিস দেখালে আরেক জিনিস দিবে ওরা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 হম তাহলে ভাবো আমরা গরীব সরিব মানুষ দশ হাজার টাকার যোগাতে আমাদের মেলা মাস time লেগে যায় হ্যাঁ তো সেই দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা দিয়ে আমরা যদি মোবাইলটা কিনব যখন তা আমাদের কাছে কিন্তু ওটা বিশাল একটা বড় ব্যাপার দশ পনেরো হাজার টাকা তো দশ পনেরো হাজার টাকা দিয়ে যদি আমি খারাপ মাল পেয়ে যাই জিনিসটা ভাই order দেব আর যদি খারাপ মাল পেয়ে যাই তালে তো আর মানে কি আর করব তো পয়সাটা আর ফেরত পাব না তাহলে তো খুব কষ্ট হয়ে যাবে আর আমি যে মোবাইল নেব হম যদি মোবাইল আমি কিনি তো মোবাইলই নেব অন্য জিনিস আমি কেন নিব মোবাইলের জায়গায় তো আমি জামা প্যান্ট নিব না আর দশ পনেরো হাজার জামা প্যান্ট নিয়ে আমি কি করব মোবাইল টা আমার মোবাইলই লাগবে এই মোবাইলটা অর্ডার দিয়েছিলাম চার পাঁচ বছর হয়ে গেল তা তোমার কি মনে হচ্ছে যে মোবাইলটা অর্ডার দেওয়া যেতে পারে?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

ইয়ে শুনিনি খারাপ কিছু mobile order দিয়ে mobile ই

যারা জামা এত দামের দামি জিনিস তো আর তাহলে চোখটা খুলে আমি order টা দিয়ে দেই নাকি? দেন অবশ্যই যদি ভাল হয় তালে দিয়ে দেন

তা কি মোবাইল নেওয়া যায় একটু তোমার idea আছে কোন কোম্পানীর মোবাইল নিলে ভাল হবে? না আর যদি facebook ভাল game টেম যদি খেলতে চান তাহলে তো sony র mobile নিতে হবে নাহলে asus তা ওগুলার দাম কেমন হবে চোদ্দো পনেরো ওর মধ্যে হয়ে যাবে অত তো আমার পয়সা নাই যে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইল নেব তো মোবাইল তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইল নিতে গেলে তো তাহলে মোবাইল কেন নেব অন্য কিছু নিয়ে নেব তাই না কি? হম তাহলে আমি তইলে ভাবছি দশ বারো হাজার পনেরো হাজার খুব জোর হলে পনেরো হাজার টাকা দিয়ে মোবাইলটা নেওয়া যেতে পারে

ও samsung mobile টা ভাল নয় কি? samsung টা তো আচ্ছা তালে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 আচ্ছা তো আমি বলছি কি তাহলে samsung এর একটা mobile তাহলে পনেরো ষোল হাজার টাকার মধ্যে একটা দেখ না আমার জন্য কোনটা mobile নিলে ভাল কোনটার কি আছে camera কত memory কত? আর কি কি সব বলছে processor কত কিরকম বলে কোনটা speed হবে ভাল তারপরে game টেম একটু ভাল যাতে খেলা যায় ওরকম তো খেলব না একটু normal FIFA pubg একটু খেলব যাতে একটু ঠিক ঠাক করে মারপিট করতে পারি মারপিট করতে পারো তাহলে processor game টেম খেললে আগে processor টা দেখতে হবে processor নাহলে game টেম খেলতে খেলা হবে না game খেললে processor নিতে হবে বুঝলে তো আচ্ছা তো কোন কোন processor টা ভালো তো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 আচ্ছা snap dragon ভালো আর তা এখন যে বেরিয়েছে কি বলছে helio helio এই media tech হ্যা media tech এর বলছে helio না কি বলছে তা ঐটা কেমন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

হ্যাঁ ডেন ডেন ~কি danson city না কি এরকম না কি একটা বলে বের হইছে হ্যা তা ওই যে সব ওই গুলা ভালো মানের আরেকটা apple এর apple এর কি থাকে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

হ্যা তো apple তো ওরা নিজেরাই বানায় নিজেদের processor ওদের তো bionic processor হচ্ছে ইয়ে a fifteen a sixteen processor ওগুলা তো ওগুলার কথা ছেড়ে দাও ওগুলা তো game কেনো ওগুলা সব কিছুই ভালো চলবে জ্বি ওটার জন্যই ওগুলা দিয়ে তো তোমার আহ বলছে যে movie ও বানাচ্ছে cinema টিনেমা বানাচ্ছে এসব mobile দিয়ে বলে সব কিছু হয়ে যাচ্ছে edit ফেডিট করা হ্যা short short video যারা বানায় তারা হলো গিয়ে ছবি বলে tiktok